একটা ভালো কথা বলেছেন কারণ আমাদের প্রকৃতি আমাদেরকে সেই রকম ভাবেই আশেপাশে সবজি বল বা আহ শাকসবজি দিকে বল বা ফলমূলের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 ফলগুলো সাধারণত সেগুলো খুব রসালো ফল হয় কারণ তখন আমাদের শরীরে জলের প্রয়োজন অনেকটাই বেশি থাকে। তারপরে তুমি আহ দেখবে যে শীতকালে সাধারণত লেবু জাতীয় বা citrus fruit যেগুলো যেগুলোতে আমাদের ভিটামিন c থাকে। সেগুলো কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কে অনেক বেশি বাড়াতে সাহায্য করে।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 ফলমূল বা শাকসবজি যেটাই বলো না কেন তার মধ্যে কিন্তু তখন কার জন্য তোমার শরীরে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু প্রকৃতি দিয়ে দিচ্ছে। এবার আবার আরেকটা জিনিসও আছে এখন আমরা যে মানে কি বলবো অনলাইনে আমরা যে মানে বাজার করার যে একটা প্রবণতা রয়েছে। এখানে আমরা কি করছি এটাতে আমাদের সব রকমের ফল সারা বছর আমাদের কাছে এখন আহ চলে আসছে আমরা পাই। কিন্তু এটা করতে গিয়ে কি হয় মানে যেটা যে সময় হয় সেটাকে আমরা হয়তো কিছুটা মানে কি বলবো। overlook করে যাই এখন যেটা দরকার আমার সেই গুলো কোনগুলো কারণ আমাকে ওখানে যা যা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে লোভনীয় একখানা বিজ্ঞাপনের নতুন করে দেওয়া হয় তো সেটা আহ আমরা দেখে order করে দিলাম। খেয়ে নিলাম বা এখানে যে ফলগুলো হচ্ছে না যেগুলো বাইরে থেকে সেই ফলগুলো আমাদেরকে খুব টানে আরকি যে নতুন নতুন ফল নিশ্চয়ই সব রকম ফলেরই মানে টাটকা সবজি যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেই সময়ের জন্য সেগুলো কিন্তু খুবই আদর্শ। কর্ত্যব্য কিছুটা নাও মিলতে পারে কারণ এখন সবাই তো অনলাইনের যুগে সবাই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

সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই টাটকা জিনিস যেটা যে জিনিস এ মানে আমরা মানে কিনছি সেই দিন মানে চাষিরা ও সেইদিন যদি বাজারে নিয়ে আসে। তাহলে সেটা একদম মানে পুরোপুরি fresh থাকে । তো সেটা সেই দিনই যদি আমরা গ্রহণ করি তো তার গুণাবলীটাও বেশি পাই আমরা। কিন্তু আমরা অনলাইনে order করলে টিকই আমরা সুযোগ সুবিধা পাই অনেক সময় অনেক discount পাই অনেক সময় আমরা বাড়িতেই delivery পাই free delivery পাই। কিন্তু এগুলো যে সেই এ দোকানে বা সেই জায়গায় সেই দিনকেই এসছে তার তো কোন surety নেই। সেগুলো সেখানে কবে থেকে store করা সেটা তো আমরা জানতে পারছি না। একদমই তাই আর আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাই বা আলোচনা করতে চাই একটু যে, আমাদের health টা যদি আমরা একদম ভালোভাবে maintain করতে চাই তাহলে কি বছরে একবার হলেও আমাদের আহ ডাক্তারের কাছে check up করানো টা দরকার নাকি। আমাদের কোনরকম অসুবিধা যদি আমরা feel করি তাহলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার।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

এমনি আপাত দৃষ্টিতে তুমি বুঝতে পারছ।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 তখন তোমার বয়স এ মানে আহ যারা বয়স্ক তাদের ক্ষেত্রে যেমন বছরে দুবার করেই বলা হয়। ছয় মাসে একবার করে করে নেওয়ার কথা বলা হয় ।যে routine check up করে নিলে। সে ক্ষেত্রে অনলাইনে সুযোগ-সুবিধা টা অনেকটাই বেশি কারণ ওদের নানান রকম আমি দেখছিলাম সেদিন এরকম আহ মানে বা এরকম ইয়ে রয়েছে যে বছরের মানে যে routine check up গুলো রয়েছে সেগুলো ওদের বিভিন্ন রকম লাগলো জিনিসটা দেখে যে বিভিন্ন বয়সের

সুবিধা ও তারা দিয়েই থাকে।

প্রত্যেক মাসে মাস বাচ্চাদের আহ মানে একদিন করে আহ health checkup এর জন্য থাকতো এবং সেটা প্রত্যেকটা স্কুলে এবং সেটা এখনো হয়ত হয় এটাও কিন্তু খুবই দরকার যে বাচ্চাদের আহ তারপর স্কুলেতেই দেওয়া হতো। এখন আমার আহ ঠিক জানা নেই এই ব্যাপারটা কতটা হয়। কিন্তু আমরা এটা স্কুলের আহ মানে মাসে একবার করে যেত সব কিছু পরীক্ষা করতো blood test করা হত। তারপর বাচ্চাদের height ঠিকমতো বাড়ছে কিনা সেগুলো record ও রাখা হতো। আহ স্বাস্থ্যকর একটা জীবন যাত্রার জন্য খুব দরকার। আহ মানে দৈনন্দিন জীবনযাত্রা maintain করতে পারি। এটা আমার ধারণা। আরো আহ মানে আমাদের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 সেটা হচ্ছে এই যে ধরো আগে আমাদের ঘরের কাজ ঘরের সবাই যে ঘরের কাজগুলো করা হতো মনে পড়লো আমার যে আগে কিন্তু ঘরের কাজগুলো যে করা হতো । বাসন মাজা বলো মোচা বল ঘরের দৈনন্দিন প্রত্যেকদিনের যে কাজগুলো রয়েছে ওই তা মানে ওইটাতে কিন্তু অনেকটা fit থাকা যেত।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 ব্যাপার হয়ে যায়।

আমরা লোক রাখি এটা একটা বেশ মজার ব্যাপার আমার মনে হল।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 সেগুলোই যদি আমরা নিজেরা করি তাহলেই আমাদের health অনেকটা ভালো থাকবে । অনেকটা আমরা fit থাকবো সেগুলোই আমরা বুঝিনা। এদিকে আমরা নিজেদের আহ ওজন বেড়ে যাচ্ছে নিজেদের উম খাওয়া বেশি হয়ে যাচ্ছে হজম হচ্ছে না এ ধরনের problem গুলো রোজই মুখোমুখি হই। কিন্তু সেই তুলনায় আমরা যদি শরীরটাকে একটু কাটিয়ে নেই। বাইরে কাজ করতে যাওয়া বা বাইরে সেই শরীর খাটানোর কি দরকার। সেগুলো যদি আমরা ঘরের বিভিন্ন কাজের মাধ্যমে যদি নিজের শরীরটাকে একটু active রাখি তাহলে তো এটাই আমাদের জন্য যথেষ্ট। আর বাচ্চাদের ব্যাপারে তুমি যেটা বললে যে হ্যাঁ, আহ বাচ্চাদের উম school এ ছোটবেলায় বাচ্চাদের health camp করানোটা উচিত। যার জন্য হ্যাঁ অবশ্যই তাই কারণ বাচ্চাদের সঠিক সময়ে এ ঠিকমতো growth হলে সেটা তাদের বড় হয়ে একটা healthy lifestyle এর জন্য খুব দরকার। তো একদমই ঠিক বলেছ আর এ ছাড়া আমাদের মাঝে মাঝে কিছু কিছু জিনিস এ check করানো দরকার যেমন হার্টের বিভিন্ন test কিংবা হয়তো লিভার কিডনি । তো এই জিনিসগুলো আমাদের মাঝে মাঝে check করা দরকার এগুলো তো আমাদের খুব important এক একটা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

আর একটা জিনিস আর আরেকটা জিনিসের ব্যাপার মনে পড়লো আমার যেটা হলো, আহ আমরা যে জল খায় প্রত্যেকদিন যে জল নিয়ম করে খাওয়া এটাও কিন্তু খুব সামান্য জিনিস নয়। এটা আমরা অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে ঠিক করে সময় মত আমরা পরিমাণ মতো জল খাইনা অনেকেই। যেটার জন্য কিন্তু অনেক বেশি মানে ভুগতে হয় অনেককে এটা তো জলটা আমাদের জীবনের ভীষণই একটা গুরুত্বপূর্ণ অংগ। তো কাজেই আমরা খাওয়া দাওয়া যদি ঠিকমতো করিও time সময় ধরে আমরা ঠিকমতো খাওয়া-দাওয়া করছি সবই করছি। কিন্তু জলটা যখন যতটা দরকার সময় মতো আমরা জলটা ঠিকমতো অনেকেই কিন্তু খাই না । তো এটার মানে এই যে এটার যে একটা অভ্যাস ছোট থেকে করা বাচ্চাদের যে সময় মত জল খাওয়া সকালে উঠে। জল খাওয়া বা দিনের বিভিন্ন সময়ে যার যেরকম বয়স অনুযায়ী যেটাই প্রয়োজন তত লিটার জল অন্তত পক্ষে খাওয়া এটা কিন্তু যদি আমরা ছোট থেকে একটা অভ্যাসের মধ্যে আনতে পারি। আনতে পারি তাহলে কিন্তু এটা পরবর্তীকালে একটা বড় ভূমিকা দেয়। মানে ভূমিকা নেয় তোমরা যে বাইরে খাওয়া দাওয়া কর বা যাই করো। তোমাদের তোমরা কি এই জিনিসগুলো নজর রাখো। প্রত্যেকদিন এগুলা কে নজর করে maintain করা হয়? হ্যাঁ হ্যাঁ আসলে বাইরে খাওয়ার সময় আমরা জলটা, সেরকম ভাবে দেখি না মানে আমরা অনেকেই বাইরে যে কোন জায়গায় জল খেতে ইতস্তত বোধ করি যে জায়গাটা কোথাকার কোথা থেকে এনেছে। স্বাভাবিকভাবে জলটা সঙ্গে সঙ্গে খাওয়া হয় না । দ্বিতীয়ত এ জল কিনে খেতে অনেকেরই গায়ে লাগে। আমরা বিশেষ করে ভাবি যে আবার কুড়ি টাকা দিয়ে জলের বোতল কিনব। আবার উম একেই এত দাম দিয়ে খেলাম আবার জল কিনব এই কারণে সমস্যাগুলোর জন্য আমরা প্রায়ই জল খাওয়াটাকে সেই সময়ের জন্য বন্ধ করে দেই skip করে দেই। বাড়ি এসে জল খাব ভেবে নিয়ে চলে আসি। কিন্তু সঙ্গে সঙ্গে জল খাওয়াটা খুব জরুরি আমরা যদি কিনতে পারি ভালো । কিন্তু তাহলে সেটা যেকোনো জল আমরা খেয়ে নিলাম যাতে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ল সেটা না। দরকার হলে একটা জলের বোতল আমাদের সাথে carry করা যেতে পারে। তাই না?

কিন্তু পরে আমরা অনেকেই সেই জলের বোতলটা carry করি না। সব সময় বাইরে গেলে পরে এই জল কিনে খাওয়ার যে অসুবিধার কথাটা তুমি বললে। একদিন আমাকে রোজই বের হতে হচ্ছে । তো বাইরের জলটা সঙ্গে করে নিয়ে যাও তোমার বাড়ি থেকে। সেটা তোমার কাছে দুদিক থেকেই মানে উপকারে হবে । একটা তো অর্থনৈতিক দিক থেকে বলতে পারো বা স্বাস্থ্যকরও বটে। তো এইটা তে পড়ে। যে অভ্যাসগুলোতে এটা যদি আমরা একটুখানি করতে পারি। তাহলে কিন্তু এটা অনেক বড় ফল দেয় পরবর্তীতে। তারপরে তোমার গরমের সময় আমরা এটা অনেকেই যেমন করি ছাতা ইয়ে মানে ছাতা নিয়ে বের হতে অনেকেরই আলস্য থাকে। ছাতা নিয়ে বের হই না তারপরে ঐ রোদ্দুরে প্রখর তাপটা নিতে হয় বা শীতকালেও আমাদের রোদ্দুর ভালো লাগ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 ছাতা নিয়ে যাওয়া জলের বোতল সঙ্গে করে নিয়ে যাওয়া। এটা আমার মনে মনে হয়। এমন উম সবাই হয়তো এটার সঙ্গে সহমত হলে পরেও অনেকে এটা কার্যকরী করতে পারে না কি মনে হয় তোমার হ্যাঁ হ্যাঁ একদমই তাই। মানে ছাতা নিয়ে না বেরোনো বা এই যে উম সঠিক সময়ে জল না খাওয়া এগুলো তো আমাদের health এর উপর একটা প্রভাব ফেলেই। কিন্তু আমাদের ultimately health টাকে ঠিক রাখার জন্য এগুলো তো maintain করতে হবে এবং এসব এ যেগুলো এই ধরনের এ আমাদের গাফিলতির জন্যই আমাদের এখন health টা এতটা খারাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক আমরা চেষ্টা করছি নিজেদের স্বাস্থ্য যাতে ভালো থাকে health যাতে ভালোভাবে রাখা যায়।

আশা করি যেগুলো আলোচনা আমরা করলাম সেগুলো আমরা আরো আহ মানে প্রকৃত জীবনে এগুলো আমরা যদি করতে পারি সেটাই আসল ফলটা তখন আমরা পাব। আশা করি সেগুলো করার চেষ্টা করব।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 hello

হম বল comedy type তো আমাদের ইন্ডিয়ার যে এগুলো আছে entertainment র মধ্যে movie বল বা series বল সেগুলো দেখেছিস কিন্তু hollywood কিছু আছে এরকম কিছু জানিস hollywood কোন movie যেটা comedy বেশ ভালো আছে এরকম কিছু আছে জানা hollywood হুম হুম hollywood comedy হুম আছে তো অনেকেই এখন মোটামুটি নাম গুলো মনে পড়ছে না তবে আছে অনেক দেখেছি কিন্তু নাম মনে নেই। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না কিন্তু একটা movie আমি দেখেছিলাম একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেবিস ডে আউট তো baby day out কিন্তু বেশ ভালোই বানিয়েছিল একটা ছোট বাচ্চা ছেলেকে নিয়ে যে কিনা হাটা চলাই করতে পারে না। তো তাকে নিয়ে এমন একটা movie বানিয়েছে মানে দেখার মত আর কি ও আমি দেখেছি অনেক movie কিন্তু নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে hollywood comedy গুলো ভালো খারাপ না হ্যাঁ hollywood comedy ভালো আছে hollywood content তো ভালো থাকে আর ওদের star cast ও ভালো থাকে তো অবশ্যই ভালো তো হবেই তার জন্য না তার কিন্তু আমাদের এখানে বাংলার যে industry আছে বাংলা industry ও comedy movie নেই না আছে কিন্তু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 সেইরকম movie কিন্তু আমি বাংলাতে tollywood এখনো পর্যন্ত দেখিনি। হুম এখানে comedy movie মানে বুঝবে আমাদের tollywood comedy movie মানে থাকবে যে হচ্ছে রোমান্স হ্যাঁ romance তো থাকবেই প্রত্যেকটা movie হুম love story থাকবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে comedy তৈরি করছে।

নাগো dark দেখা হয়নি dark movie মানে dark series টা বানিয়ে ছিল মানে তো ঠিক বলা যাবে না আবার মানে হাই ফাই movie বলা যেতে পারে আর কি সেটা বানিয়েছে হচ্ছে তোর মানে future নিয়ে মানে এরকম একটা content বানিয়েছে যে একটা সুরঙ্গ আছে। সেই সুরঙ্গ তে কেউ যদি যায় তো সেই সুরঙ্গ দিয়ে যেতে গেলে হয় future বা past সে যে কোন জায়গায় একটা পৌঁছে যেতে পারে। তো এটার content কিন্তু মারাত্মক ছিল এরকম যদি ভবিষ্যতে কোনদিন হয় যে মানুষ time travel করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো হবে আর আর series তো সেরকমই দেখিয়েছে কিছু ও তো এমনি movie মানে movie টা কি comedy মধ্যে? না না না comedy movie নয় sci fi মুভি আর কি মানে time travel নিয়ে আমাদের এখানেও একখানা movie তৈরি হয়েছিল যেটা কিনা time travel নিয়ে হয়েছিল আক্ষয় কুমারের হয়েছিল যেটাতে ঐশ্বরিয়া রায় আর অক্ষয় কুমার ছিল তো সেটাও কিন্তু একটা time travel ছিল যে বেকে গিয়ে ওদের মা বাবা কে ওরা ঠিক করে আসে দেখেছিলিস তো, সেরকম একখানা তোর content বানিয়েছে ও তো ওটার content বেশ ভালই ছিল যে script যেগুলো ছিল সেটাগুলো ভালোই ছিল সেখানে দেখাচ্ছে যে ইয়ে মানে একটা ছেলে আছে যে কিনা যার উপর বেশ করে character তৈরি করা হয়েছে সে past যায় past গিয়ে তার মা-বাবার যে একটা ঝামেলা ছিল সেটা ঝামেলাটাকে ঠিকঠাক করে আসে। তারপরে আবার future যখন যায় দু হাজার পঞ্চাশ সালে যায় দু হাজার পঞ্চাশ সালে গিয়ে দেখে যে পৃথিবীতে আর কোন কিছু নেই মানে পৃথিবীতে মানুষ mask ব্যবহার করছে oxygen নেই তারপরে গাছপালা সব ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তারপরে পারমানবিক bomb এত পড়েছে যে চারিদিকে শুধু ধোয়ায় ধোয়া এরকম একটা হয়ে গেছে মানে future যদি সত্যি এরকম একটা হয় তাহলে তো সমস্যার ব্যাপারে এবার future কি হবে না হবে সেটাও আগেই দেখে ফেলেছে এবার future যদি দেখে ফেলে তাহলে এখন present যে জিনিসগুলো এখন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

একটা hollywood একটা cinema ছিল বেরিয়েছিল নাকি নতুন দেখিনি অবশ্য জোকার বলে একটা সিনেমা কিছুদিন আগে release হয়েছিল হ্যাঁ হ্যাঁ hollywood একখানা movie release হয়েছিল জোকার

ও হচ্ছে তোর একটা মানে কি বলবো মানে normal মানুষ ছিল না একটা খ্যাপা মানুষ যেরকম হয় সেই রকম একটা মানুষ ছিল এবার এইরকম ধরনের মানুষ হলে আমাদের সমাজ কি করে আমাদের সমাজ ঠিকঠাকভাবে তাকে মেনে নেয় না। মানে abnormal যদি হয় abnormal হলে তাকে সব সময় হেও করতে থাকবে ভাববে যে এ কোন কাজকর্ম করতে পারে না ঠিকমতো বা কোন কিছু করতে পারে না এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো তাকেও ওইরকম ছিল মানে abnormal টাইপের ছিল কিন্তু সে অনেক বড় বড় কাজ করতে পারে তো সেগুলো সে প্রমাণ করে দেখিয়েছিল আর কি। ও সেটাই movie তৈরি করেছে। সেটারই একটা movie বানিয়ে ছিল তো climax এ এসে সেই একটা মার্ডারও করবে murder করার পর সেই যে ধরা পড়বে না মানে কি কিভাবে সে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে মানে পুলিশও তাকে ধরতে পারবে না এসব নিয়েই একখানা concept বানিয়েছিল এবং concept বেশ ভালই খারাপ খারাপ নয় ও আচ্ছা আমার দেখা হয়নি তবে trailer দেখেছিলাম ওর হুম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

আমরা আমাদের হয়তো সবসময় খেয়াল পড়ছে না কারন সব সময় তো social side বল বা অন্য যে কোন side সব সময় থাকা তো সম্ভব হয় না যেগুলো দেখা গেল hit করছে market বা একটা ভালো response পাচ্ছে সেগুলোই সব সময় সচরাচর মানুষের চোখে আসে আর সেই গুলোই দেখা হয় আর কি আর এদিকে আমি আবার কিছু জিনিস দেখি ওই যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের কিছু নাটক হয় হ্যাঁ নাটকগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মানে ওদের যা contract বা ওদের যা concept নাটকগুলোতে একদম সুন্দরভাবে তুলে ধরে আর ওরা এত সুন্দর নাটক করে মানে খুব দেখতে ইচ্ছা করে হ্যাঁ বাংলাদেশের নাটক আমিও দেখি ওইখানে দুই তিনটে যেমন ভালো ভালো star আছে। একটা হচ্ছে মোশারফ করিম আছে চঞ্চল চৌধুরী আছে আফফান নিত্য আছে হ্যাঁ এদের যে নাটক গুলো হয় সে নাটকগুলো কিন্তু বেশ ভালই লাগে আর ওদের concept গুলো খুব unique একদম unique হ্যাঁ ওদের ওদেরও কিন্তু বেশ ভালো। entertainment ভালো কিন্তু ওদের কি করে ভালো entertainment করে ওদের industry অনেক ভালো।

ভালো পয়সা আছে আর ওদের দেখবে album গুলো হোক বা বাংলা যে সমস্ত গানগুলো একটু romantic টাইপের খুব সুন্দর তৈরি করে হ্যাঁ সেট romantic হোকবা স্যাড সং হোক বাংলাদেশের যে কোন গানই তো আমাদের west bengal তো viral viral হয়েই যায় দেখি viral হয়েই যায় আর ওয়েস্ট বেঙ্গলের লোক ভালো দেখে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানকার লোক ভালো দেখে তবে ওদের নাটকগুলো আমার বেশ ভালই লাগে অনেক comedy ও থাকে হ্যাঁ ওদের comedy type র নাটক থাকে আবার romantic ও থাকে ঠিক আছে অন্তত আমাদের এইসব channal স্টার জলসা বা জি বাংলা যে channal গুলো আছে এখানে যে নাটকগুলো চালানো হয় বা serial গুলো চলে অন্তত সেই রকম নয় হুম হুম হুম।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 দেখলে তোর গোটা পরিবারের সঙ্গে বসে দেখা যায় আর এখানে এমন content গুলো বানাচ্ছে এ divorce র একটা content বানাচ্ছে বা এমন content গুলো বানাচ্ছে যেগুলো সব সময় বসে দেখাও যায় না বাজে ব্যাপার হয়ে যায় আর তারপরে এখানকার content গুলো এমন হচ্ছে যে তোমার এই ধরে রাখো যে মানে অনেক জনের সঙ্গে অনেক রকম relationship এইসব ব্যাপারগুলো কিন্তু বেশি।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

আর ওদের ওখানে কিন্তু বাংলাদেশে নাটকগুলোতে এই জিনিসগুলো এখনও পর্যন্ত নেই বা এই জিনিস গুলো দেখিনি আমি অনেক নাটকই দেখেছি বাংলাদেশের মোশারফ করিমের অনেক নাটক দেখেছি ও কিন্তু ভালো একটার মোশারফ করিম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

ও কে জানে আমি শোনা হয়নি তবে ওদের movie থেকে নাটকটা বেশি চলে নাটক তো প্রচুর প্রচুর production দেয় আর প্রচুর ওরা হ্যাঁ

entertainment industry তো ওদেরও ভালো আমাদের এখানে যেমন গোটা অল ইন্ডিয়া জুড়ে আছে। যেমন আমাদের বাংলা তে টলিউড তারপরে বিহারের ভোজপুরির যে industry আছে বলিউড আছে এদিকে south industry আছে তামিল আছে তো আমাদের কিন্তু এক এক জায়গা কার এক এক রকমের ছোট ছোট industry গড়ে উঠেছে বাংলাদেশে কিন্তু এরকম নেই বাংলাদেশের ওখানে total একটাই industry একটাই industry হ্যাঁ আমাদের এখানে regional industry মানে এক একটা জায়গার পরিপ্রেক্ষিতে এক একটা industry তৈরি হয়ে উঠেছে। ওদের ওখানে language এ আলাদা রেডিয়েন আলাদা সেরকম অনুযায়ী এক একটা জায়গায় একেকটা industry তৈরি হয়েছে আর কি ওদের industry market টাও ভালো ভালোই বড় খারাপ না entertainment ইবলতে মনে পড়ল আরেক ধরনের তোর ফরেনে তোর হ্যাঁ ইংল্যান্ডে বা লন্ডনে এরকম এ অপেরা মিনি যেগুলো হয় যেগুলোতে নাটক টাইপের হয় নাটক বা থিয়ে theater সেগুলো সম্বন্ধে কোন আইডিয়া আছে মানে সেই গুলো কখনো show ট tv হোক বা internet হোক কখনো দেখেছিস? না সেগুলো শো ট ইন্ডিয়ার তো দেখেছি কিন্তু Foreign আমি দেখিনি আর কি

ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ও বিভিন্ন জায়গায় এরা কিন্তু নাটক বা theater করে বেড়ায়।

তো এটা এটা তো একটা entertainment মধ্যেই পড়ছে হুম আর এরা এ এদের কিন্তু মানে এদের নাটকগুলো কিন্তু বেশ একটা সামাজিক একটা theme নিয়ে তৈরি বা সামাজিক একটা content থাকে যেগুলো মানে সপরিবারে আমরা দেখতে পারি content আর যদি এদের script যদি ভালো থাকে তাহলে সেগুলো মানুষও দেখবেই কারণ দিনের শেষে মানুষ যতই হোক মানুষ তো সামাজিক জিন তো সব সময় scifi movie বা হচ্ছে romance type র বা এরকম type র সব সময় কিন্তু পছন্দ করবে না

যে ওখানে ওরা perform করে বা rehearsal করে ওখানে ওদের শো হয় মাসে হ্যাঁ একটা দুটো করে শো হয় বিভিন্ন রকমের আমরা যেরকম artist রা আছে কিছু ধরে রাখো যারা ছোটখাটো কাজ করছে বা আমরা যারা নাটক প্রেমী বা যারা নাটক দেখতে ভালোবাসে তারা কিন্তু যায় বা নাটক দেখে এদের আচ্ছা কলকাতায় যে রবীন্দ্রসদন আছে সেই রবীন্দ্রসদনে তো movie ও চলে পাশাপাশি নাটক বা theater ও তো চলে এখন কি আর সেগুলো চলে না এখন বন্ধ হয়ে গেছে না না সেগুলো চলে আসলে এখনো নাটক চলে theater কিছু ছোটখাটো theater চলে কিন্তু সেরকম ভাবে আগের মত আর হয় না আগের মত ভাবে লোকজন আর হয় না হ্যাঁ কারণ এখন তো এখন আগে আগে যেরকম চলত theater বা নাটক এখন তো দেখি ওরকম আর হয় না এখন আর হম হম আগের মতো এখন হয় না আর এখন লোকজনও সচেতন হয়ে গেছে যে মানে লোকজন সচেতন কি লোকজনের চাপ হয়ে গেছে প্রচুর এখন আর ওই গিয়ে theater গিয়ে বসে দেখার মত লোকজনের কাছে সময় নেই হম হম ঠিক আছে ঠিক আছে চলো tata, ঠিক আছে পরে পরে কথা হবে আবার হম tata Hello তো, কেমন ঘুরলে বলো? ভালোই ঘুরলাম গো। কেমন আছো বলো তুমি? আমি তো ভালো আছি। আমি জানি আমার থেকে বেশি তোমরা তোমরা যেয়ে ঘুরে আসলে। আমি যেতে পারিনি গো। খুব খারাপ miss করছি এখন, যে যেতে পারলাম না। তো তোমরা তো কাশ্মীর গেলে।

তো কেমন ঘুরলে কাশ্মীর? ভীষণ ভালো অভিজ্ঞতা। মানে আহ এতো কথা আর কি বলে আর কি আমি বোঝাতে পারবোনা। অনেক কিছু দেখেছি, অনেক কিছু আর কি করেছি ওখানে খুব আনন্দ হয়েছে। মানে সবাই মিলে গেছিলাম তো এত্ত কিছু করার রয়েছে ওখানে activity গুলো। তারপর পরিবেশটাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা আর কি হয়েছে কাশ্মীরে। হ্যাঁ তো উম কাশ্মীরটা কেমন গো? আমার তো দেখার খুব ইচ্ছে হচ্ছে এখন। বলো তোমার কেমন হ্যাঁ নিশ্চই, খুব সুন্দর মানে আহ কাশ্মীরের তো অনেক কথাই আমরা জানি। এছাড়া ওখানকার বিশেষ করে আমার তো ওখানকার খাবারদাবার বা চা এগুলো আর কি আমার খুব ভালো লেগেছে। ওখানে আহ মানে ওখানে হেঁটেই হেঁটেই আমরা অনেক জায়গা ঘুরেছি। এছাড়াও তো tracking রয়েইছে।

ভীষণ সুন্দর খুব unique unique আর কি জিনিস ওখানে আমরা দেখেছি। এবং সেগুলো কেনাকাটাও করেছি।